ভুত গল্পের views হবেই হবে। কেননা কেউ কিছু না শুনলেও ভুতের গল্পে যদি কেউ আসে তোর screen এ। সে একবার না একবার tap করবেই। আর আমাদের name plate টা মানে ওই

ওটা হলে কাজ হয়ে যাবে। সে হয়ে যাবে সপ্তায় একদিন তো আমি সারা সপ্তাহ ধরেই টুক টুক করে একটু খানি ঠিক হয়ে যাবে আমার। আর সপ্তাহে একদিনের বেশি দুটো video ভাই দিতে পারবো না। কেননা আমার নিজস্ব কাজ আছে আমার নিজস্ব একটা ছোট business ও রয়েছে।

তোকে পরে বলবো আজকে আজকে না পরে বলবো। একটা new business start করেছি। উম পরে বলবো আর এ কি বলে তোর তাহলে কম্পিউটার ঠিকাছে তো তাহলে বলছিস software সমস্তকিছু? তাহলে তুই তাহলে এটায় করে দিবি।

আর popular হয়ে গেলে আবার আমায় ভুলে যাবি নাতো? ধর দেখা গেলো তুই আবার অন্য voice over artist পেয়ে গেলি। তুই বললি যে তাকে দিয়েই করবো তোর দ্বারা হচ্ছে না।

না, channel এর তো password channel তোর হাতে রয়েছে বাবা। আমি অন্য কোথাও কাউকে পেলে আমাকেতো নতুন channel করতে হবে। ওই channel এর আমি কি করে আমি কাজ করবো? ওই channel টাকে তো আমি না গলা শুনে গলা দিয়ে কি করে হবে? গলা দিয়ে হয়? আমি তো face ই দেখাবো না। আমিও face দেখাবো না তুইও face দেখাবি না। এই আমাদের এক হাজার subscriber complete হয়ে গেলে, আমরা দুজন মানে face to face বসে একটা আড্ডা দেব হ্যাঁ? তাহলেই তো হয়ে গেলো সবাই চিনে যাবে আমাদের। তুই জানিস না আমি তোর উপর তো বিশ্বাস আছে তুই খুব ভালো edit করবি। আর ভুতের গল্প খুব খুব ভালো popular হয়। আমি অনেক channel দেখেছি ছোট ছোট channel মানে সেরকম কাজ করে না, কিন্তু popular মানে মোটামুটি

ফেসবুকেও অনেক রয়েছে channel অনেক page আছে যেখানে রোজ ভুতের গল্প ওরা live এসে শোনায়। Live এ শোনায়। on live ভুতের গ~ গল্প শোনায়। গল্প মানে ওদের ঘটনা কিছু জীবনে ঘটে যাওয়া ঘটনা। অনেকে ভুতের গল্প লেখে। আমি একটা সময় লিখ তাম কিন্তু তারপরে অফিসের চাপে আর লিখিনা সেরকম ভাবে, তো আমার সেই গল্প গুলোও আমি নিতে পারবো। হ্যাঁ রে ভাই, না করলে হবে না এরম অফিসের কাজ এই অফিসে বসে নানান কথা। তারপরে সেই project change তারপরে ভালো লাগে না যেন। এটা হলে নিজের মতন কি সুন্দর কাজ করা যায়। monetization একবার on হয়ে গেলে আমি তো কাজ ফাজ সব ছেড়ে দেব। তুই কি করবি জানি না ভাই। আমি তো ছেড়ে দেব। হম তাহলে চ আজকের মতন টাটা। আবার ফোন করবো একদিন তোকে জ্বালাবো। ততদিন কিন্তু এই আজকে কিন্তু যে date টা বললাম, মানে আজকের date এ যে কথাটা বললাম ওটা মাথায় রাখবি। আর আমি পারলে কালকে তোকে আমি সমস্ত আরেকবার বলে দেব। আর তুই আমাকে বলবি আমি কবে পাঠাবো voice টা? সেই অনুযায়ী তুই তাহলে edit করবি। আর তুই আমায় অবশ্যই channel এর link টা পাঠাস। আমি

এরম করছিস কেন? চ টাটা good night. হম কেমন আছো? হম ভালো। আজকে কি ঠাণ্ডা না?

হ্যাঁ সেরকম ঠাণ্ডা আসেনি কিন্তু ঠাণ্ডা আছে। এদেশে তো এরকমই হয়ে গেছে সে এই december মানে এতো ঠাণ্ডা হতো তুমি একটা সোয়েটার পরলে কাজ হতো না সে আমার মনে আছে ছয় degree ছয় ডিগ্রী থাকতো ডিসেম্বর মাসে এখন কুড়ি থেকে ওপর থাকে কোথায় চলে এসছে।

হ্যা এটানা বোঝা যায়না কি কেন এতো

এ বছর টাতো দেখছি ঠান্ডা আছে কিন্তু গরমও আছে মানে কাজ করলেই গরম লাগে এমনি বসে থাকলে একটু ঠান্ডা লাগে বেশিনা। planning করে ঘুরতে যাবি? প্রচুর ঠান্ডা এখন। কোথায় গেছিস বল কোথায় কোথায় গেছিস কোথায় যেতে পারিস? এখন আর চিড়িয়াখানায় কে যায় ঘুরতে কিছু নেই ওখানে সে দুটো বাঘ বন্ধ করে ওরা রেখেছে আর কিচ্ছু ভালো রাখেনি। জানিনা আছে কি আছে না অনেকদিন ধরে যাইনি আমি

আমরা তো মানে আমার বোন যেত সে কি বলে এটাকে কোথায় একটা জায়গা আছে পুরুলিয়ার দিকে কোথাও আছে পুরুলিয়া ওই দিকে ওরা ওইদিকে ঘুরতে যায় আরে ওই যে আহ

ও ও

moonsoon ভালো হবে পুরুলিয়ায় monsoon হ্যাঁ বল

আচ্ছা কিন্তু অনেকরা বলে কি বৃষ্টির সময় কি ওখানে হয় বৃষ্টি ফিস্তি তাই তখন যেতে নেই মানে যদি বেশী জল হয়ে যায়।

বৃষ্টির শেষ দিকে গেলে না সত্যি ভালো হয়। হম আমার বোনটা তো গেছিলো ও যেদিন গেছিলো পঁচিশ december আর কে? ও যাও তারাপীঠ

সন্ধেবেলা তো এখন এতো পূজোটুজো হয়না এতো এই ভালো কিন্তু যখন কাজ করি না ওই কাজ করলে সব কাজের মধ্যে আওয়াজ টা সবরকমের ভালো লাগে না লোকজন আসে আশেপাশে sensitive না থাকলে না আমার ভালো লাগে না

বার বার বললে হ্যাঁ এটাই বার বার বলতে লাগে কেন আমাকে তো বার বার কেউ বলে না একবার বলল ব্যাস হয়ে গেলো শোনে না যাই হোক। তোরা কখন যাবি মানে কবে যাবি তারাপীঠ? দেখি হ্যাঁ

হ্যাঁ শুনেছি পূর্বস্থলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ চ চ একদিন যাবো ঘুরতে যায় সবাই যায়। আরে মানে শনিবার যাবো আর আসবো রবিবার বাড়িতে আরাম করব।

ভালো তাহলে তো আমার খুব ইচ্ছা করে যাওয়ার মানে এতো কাজের চাপ থাকে না কোথাও গেলে একটু ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে তাহলে এই হম মানে হম হ্যাঁ এই january তে ঠাণ্ডা আছে এই শীতকালেই যায়। ও পাখি গুলো কি মানে বাইরে থেকে আসে?

বাবাহ এই চ চ যাই কোনোদিন যাই বল একটু মানে একটা plan কর।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাবাহ তাহলে নিশ্চয়ই দেখতে খুব সুন্দর।

চ যাই হ্যাঁ এটাই মানে আমার weather নিয়ে না এটাই আমার খুব ভালো লাগে কি কোথায় দেখা যাবে আর ও আচ্ছা হ্যাঁ কি বাজে লাগে না এই নষ্ট করলে? বাজে লাগে এগুলো নোংরা এই হ্যাঁ এরাই তো মানে এতো হম মানে use করে ফেলে energy system থেকে energy টা কি আবার মানে পুরো জগতটাকে restore করতে পারে না। এতো use করে ফেলে সেই জন্যই তো মানে global warming হ্যানা ত্যানা নিয়েই তো এই সমস্যা টা সেই জন্যই তো এই অবস্থা আগে যখন গঙ্গায় স্নান করতে যেতাম মানে সে মানে কি পরিস্কার থাকতো এখন এতো নোংরা করে রাখে এতো নোংরা করে রাখে এমা কি অবস্থা আমরা তো ভাবলাম কয়েকটা বন্ধু মিলে ভাবছিলাম Leh Ladakh যাবো Leh ladakh leh Ladakh টাও খুব just ভীষণ সুন্দর মানে অনেকরা বলে না কি চলো switzerland চলো ঘুরে আসি খুব সুন্দর ভালো Leh Ladakh যায়নি সেই জন্যই switzerland এর কথা বলে। হ্যাঁ নিশ্চয়ই switzerland ও যায়নি সেই জন্যই জানেনা শোনে আর দেখেই বলে শুধু কিন্তু weather টা ভীষণ হ্যাঁ weather টা খুব ভালো থাকে ওখানে ঠাণ্ডা একদম শান্ত। নিজের নিঃশ্বাসের হ্যাঁ মানে ধ্বনি টাও শোনা যায়। এতো শান্ত থাকে হ্যাঁ মানে একটা মানে কি বলবো পুরো retovinesion আহ

weather টাই এতো ভালো ওখানে না। mussoorie india এর switzerland? ও সেটা তো জানতাম না ভালো।

ভালো বেশ তাহলে তো মানে তুই এতো plan করতে পারিস তাহলে বন্ধুরা সবাই মিলে যাবো। হ্যাঁ plan কর তাহলে আমরা যাবো।

ভালো তো তাহলে, ten thousand মানে একজনের দশ হাজার তাই তো?

কি কি পাবো এই দশ হাজারের মধ্যে

জানাবি আর শোন বলছি যে আহ আমার মনে হয় এই tour টাই করি Leh Ladakh টাই করি কারন এখন weather টা একটু ভালো। ও কি হয়েছে কি হয়েগেছে এখন? হ্যাঁ হ্যাঁ হম হম হম হম হম হম হ্যাঁ ঠিক আছে রাখি একটু পরে phone করছি ঠিক আছে একটা phone আসছে আমার হ্যাঁ ছাড়লাম হম হম

হম ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমাদের এদিকে তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছিল, কিন্তু এখন আবার ঠান্ডাটা একটু কমে গেছে।

Planning হচ্ছিলো কি, planning তো হয়ে গেছে। টিকিটও কাটা হয়ে গেছে। এবার বলো কোথায়?

আগের সপ্তাতেই তো হয়েছে। সুমনদা কে তো আমি টিকিটও পাঠিয়ে দিলাম। সবই তোমায় কিছু বলেনি? হম জানুয়ারী মাসে।

এই পঁচিশ ছাব্বিশ তারিখ করে যাবো।

কারণ ওই সময় ছুটিটা পাবোতো সেইজন্য। হম মনেতো হয় ওল্ড দিঘাতেই উঠছি। কারণ সুমনদা বলছিল ওল্ড দিঘাতেই হোটেলটা book করবে। করে ফেলেছে মনে হয়।

ট্রেন তো হাওড়া থেকে সকালবেলা। এই ছটা সাতটার দিকে।

হাওড়াতেই meet করছি। দাড়াও টিকিটটা দেখে বলছি, কটায়? হম হ্যাঁ সাতটায় mail হম সাতটায় ছাড়বে। আমিতো আমার এখন থেকে হাওড়ায় চলে যাবো। তুমি ওখান থেকে টোটো ফোটোয়ে করে চলে যাবে হাওড়া স্টেশনে। হম ওখানে হলে হয়। অসুবিধে নেই। না এখনো ওই ব্যাপারে তো কিছু আলোচনা করা হয়নি।

হম ওখান থেকে টোটোয় করে চলে যাওয়া যাবে। এই ছটার সময় করে বেরোলেই হয়ে যাবে।

হম আর খাওয়া দাওয়া তাহলে? হোটেলে খাওয়া হবে নাকি? সে নয় আমরা বাইরে থেকে খাবার এমনি আনিয়ে বিরিয়ানি টিরিয়ানি এসব খেয়ে নেবো। আনিয়ে নেবো। খেয়েদেয়ে, সকালবেলা একদম বেরিয়ে পড়বো। তারপর mail এতে যা উঠবে সেইসব খেয়ে নেবো breakfast.

হাহ উম mail এতে তো অনেক কিছুই পাওয়া যায়। সেই জন্য সকালে mail এর খাবার খেয়ে নেবো। তারপর তো ওখানে যাবো এই দশটার দিকে দশটা সাড়ে দশটার পরে বোধহয় পৌঁছাবো।

হম হয়েছে তবে সেরম ভাবে কিছু হয়নি এখনো।

আমি জ্বরের ওষুধ নেবো। তারপরে বমির ওষুধ নেবো। acidity র ওষুধ নেবো। হম তারপর মাজন নেবো, সাবান নেবো, hand wash নেবো, hand sanitizer নেবো। এগুলো সব নেবো আমি।

আরে ওটা আবার ইয়ে হলো, ওটা তো নেবোই। কে? আমি আবার শুনলাম তুমিও চান করোনা। body spray দিয়ে দিয়ে কাটাও। হ্যাঁ সমুদ্রে গিয়ে তো আমিতো চান করবোই। দুদিন থাকবো দুদিনই চান করবো। তুমি তো সাঁতার জানো না। নামবে কি?

ওই ঢিপিগুলো তোমার ভালোলাগে, জানি।

হম করলেই হয়। কিন্তু আমার ফোনে তো অত জায়গা নেই আবার।

হম নিতে হবে, এমনি একটা আছে, আরেকটা নিতে হবে। সবার সবার ফোন তো নিয়ে নিলাম, কিন্তু সবার ফোনের quality কি সমান? সমান তো না।

আমার ফোনের ক্যামেরাটাই তো ভালো। আরেকটা নিকনের আছে কিন্তু সেটার quality অতটা ভালো নয়। হম তাহলে যাওয়ার আগে সারিয়ে নেবে, ভালোই হবে। Mike সে পরে voice editing করে দিয়ে দেবে। হম ঘুরবো, ফিরবো, vlog করবো, খাবো।

শরীর খারাপ হয়ে যাওয়ার chance থাকে ওখানকার দোকানের sea food খেলে। তুমি ওই ওখানে একটা শংকরপুর বলে জায়গা আছে, ওখান থেকে মাছ কিনে হোটেলে এসে তুমি যদি রান্না করো সেটা খেতে পারো। কিন্তু দোকানের ওই sea food খেলে

খাইনি কারণ আমি খবর দেখিতো খবর শুনি ওখানকার news গুলো সব জানি আমি। অনেকে অসুস্থ হয়ে পরে ওখানকার ওই কাঁকড়া তারপরে আরো নানান রকম মাছ sea food খেয়ে। ওই তো বললাম, শংকরপুর বলে একটা জায়গা আছে ওখান থেকে sea food কিনে এনে রান্না করে আমরা খাবো। আর ওখানে ওখানে আরেকটা জিনিসও করা যায়। ওখানে হোটেলগুলো আছে ওখানে তুমি নানান রকম মাছ ফাছ এসব আছে। তুমি নিজে কিনে এনে রান্না করে নিলে ওরা সেটা রান্না এই আচ্ছা ধরো কিনে দিলে, সেটা রান্না করে দিয়ে দেয়। তুমি ওটাও খেতে পারো। ভালো vlogging ও হবে ভালো হবে। মোহনা? মোহনা জায়গাটাও খুব সুন্দর আমি গিয়েছিলাম। আমিতো দিঘা তিন চার বার গিয়েছি, ওই জায়গাটাও ভালো। ওখান থেকে কি করে মাছ তুলে আনবো? ওখানে তো মাছ তুলে আনা যায় না। রান্না করা বিক্রি হয়। ওই তো বললাম শরীর খারাপ করবে। হম থাকতে পারে, ঘুরে দেখে কিনতে হবে।